এখানে খুব সুন্দর সুন্দর গাছ পালা আছে | ভিতরে দেখার মতো অনেক জায়গা আছে । ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে।

এখানকার আশেপাশের লোক নদীর মাছ ধরে জীবন যা জীবনযাপন করে এমনকি নদীর ধারটিতে অনেক সময় পিকনিক করারও ভালো জায়গা আছে।

কার্তিক এমনকি মহিষাসুর এবং সি-সিংহও থাকে আমাদের জাতীয় পশু এটি।

অনেক জায়গা আছে জঙ্গলের মাঝে একটি পার্ক এবং চারিদিকে ফুলের গাছ লাগানা আছে।

একটি ট্রেন্ডস কোম্পানী -র শপিং মল । এখানে সমস্ত ধরণের নামিদামি জামাকাপড় পাওয়া যায় এবং খুব অল্প দামে।

এটি হচ্ছে একটি সেলুন । এখানে সমস্ত ধরনের ডিজাইন চুল কাটা হয় এমনকি হেড মাসাজ ও দেওয়া হয়। ব ভাল ধরনের সার্ভিস দেয় এরা।

এটি হলো একটি জিম সেন্টার সেখানে সমস্ত ধরণের ওয়ার্ক আউট করা হয় এবং ওয়ার্ক আউট করার জন্য ট্রেইনার থাকে এবং জিম করা শরীরের পক্ষে--

এটি একটি প্রতিষ্ঠিত স্কুল যেখানে সব ছোট ছোট বাচ্চা রা পড়তে আসে এমনকি অনেক মাস্টার মশাই রা খেলা ধুলার জন্য বাইরে অনেক কিছু করে রেখেছে।

উএখানে একটি ছাদ ঢালাই হচ্ছে যেখানে অনেক লেবার কাজ করছে এবং মিস্ত্রিও আছে। কনট্রাক্টার -এর হয়তো খুব একটি কাজ ধরেছে।